এই দৃশ্যটিতে আমরা দেখতে পাই যে এখানে কোন পুজো হয়েছে এবং এই জায়গাটি খুব সুন্দরভাবে কালারিং পেপার দিয়ে সাজানো হয়েছে।